একটা মন্দির দেখা যাচ্ছে মন্দিরটা সাদা কালার এর দেখা যাচ-- সাদা কালার এর কিছু পেন্টিং করে মন্দিরটাকে সুন্দর সাজানো আছে মন্দিরের সামনে কিছু মহিলা--